চেয়ার আমরা এইখানে দেখতে পাচ্ছি এবং তা এই টেবিল চেয়ার এর মধ্যে --

জিম করার মেশিন দেখতে পারছি। তাছাড়া এই জিমসেন্টার -এ--

এবং এখানে আমরা দুজন ব্যক্তিকেও দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি মাঠের মত জায়গা দেখতে পারছি যেখানে --

এই শপিং মল -এর আশপাশেও আমরা আরও অনকে দোকান পাট দেখতে পারছি।

অনকে ছোটোবড়ো গাছপালা তাছাড়া এইখানে আমরা কিছু।

ইলেক্ট্রিক পল এবং তার দেখতে পারছি।

যার উপরে রাখা রয়েছে খাতা পেন এবং কিছু কাগজ পোর্তো।

এইখানে রাস্তার মধ্যে আমরা কিছু লোকজনকেও দেখতে পারছি।

এবং এই বাড়ি ঘরকে গিরে রয়েছে কিছু ছোট বোরো গাছ পালা।

এখানে আমরা একটি পেট্রল পাম্প দেখতে পাচ্ছি। এই পেট্রোল পাম্প এর মধ্যে আমরা কিছু --

এবং কিছু দোকান পাট ও আমরা এখানে দেখতে পারছি।

যন্ত্রপাতিও আমরা দেখতে পাচ্ছি ।